আহ উপকারি হবে মনে করি তো আপনার সাথে কথা বলে এ ব্যাপারে কথা বলে ভালোই লাগলো জি আমারও অসংখ্য খুবই ভালোই লেগেছে এবং আপনাকে কিছু কিছু খুবই সুন্দর পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ. জি জি পরবর্তীতে অন্য কোন topic নিয়ে কথা হবে এ পর্যন্ত ভালো থাকেন জি অসংখ্য ধন্যবাদ আপনাকে

নমস্কার, শান্তিনিকেতন শান্তিনিকেতন নিয়ে বলতে গেলে তো অনেক কথাই বলা হয় তার আজকে কিছুটা নিবেদন তুলে ধরবো। ঠাকুরের পিতা রায়পুরের জমিদারের কাছ থেকে কুড়ি একর জমি নিয়ে শান্তিনিকেতন নামে একটি বাড়ি প্রতিষ্ঠা করেন। যা আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা থেকে আসতে গেলে একশো নব্যাই কিলোমিটার মতো রাস্তা। বীরভূমের সদর শহর সিউড়ি থেকে যা পইত্রিস কিলোমিটার, বোলপুরের কাছেই শান্তিনিকেতন নামক একটি জায়গা রয়েছে যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এক বিশ্ববিদ্যালয় নামে মর্যাদা লাভ করেছে বর্তমানে। কৌশিক আমি কোনদিন শান্তিনিকেতন যাইনি, তা আমি জানতে চাই শান্তিনিকেতন বিখ্যাত কেন?

আমরা তথাকথিত university বলতে বুঝি চার দেয়ালের মাঝখানে পড়াশোনাকেই এবং পড়াশোনার সাথে অন্যান্য খেলাধুলা নৃত্য নাচ হাতের কাজ সব নিয়ে সব নিয়েই পড়াশোনা ও আমরা বুঝে কি শান্তিনিকেতন অন্যান্য university বলতে আমরা বুঝি কি শুধুমাত্র classroom র ভেতরে পড়াশোনাতেই বলে শান্তি পড়াশোনা, তবে রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি কি বিশ্বভারতী নিয়ে পড়েছ? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ওখানে বিভিন্ন ভাষার প্রচলন আছে আমি শুনেছি অনেক বিদেশী ভাষা japanese হ্যাঁ বিদেশি ভাষা বলতে chinese, japanese সংস্কৃত এবং বাংলাদেশের একটি ভবনও শেখ হাসিনা মহাশয় এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গিয়ে উদ্বোধন করে আসে যা আজকে বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছে অনেক ভাষারই পরিচর্যা করা হয় আমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যা শান্তিনিকেতনে অবস্থিত। শান্তিনিকেতন ঠিক থানটা শুধুমাত্র কি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্যই বিখ্যাত? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু জিনিস যে রকম ওনার একটি বটতলার নামও

তখন পাঁচজন student নিয়ে ছাত্র-ছাত্রী কে নিয়ে শান্তিনিকেতনে পরিচর্যা শুরু হয় যা বর্তমানে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত, প্রথম সারিতে দেখতে গেলে হাতেগোনা কয়েকটা student মাত্র পাঁচ জন student কে অ্যাঁ ছাত্র-ছাত্রী কে নিয়ে পড়াশোনা শুরু করা হয় যা আজকে দিনে দাঁড়িয়ে শয়ে শয়ে ছাত্র-ছাত্রী এখানে পঠন পাঠন লাভ করছে। এবং আরো কিছু, শান্তিনিকেতনের সোনাঝুরি যেটা অ্যাঁ জল মহল অ্ছে নামও অনেক জিনিস আমি শুনেছি একটা পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে শান্তিনিকেতনের সোনাঝুরি।

দেশের এবং বিদেশের বহু লোক এখানে ঘুরতে আসেন তাদের মনোরঞ্জনের জন্য এবং সোনাঝুরিতে বিশাল এক হাট বসে, ওই হাট টা মূলত হাতের কাজের উপর নির্ভর করে। যেমন কাঁথা steach হাটে মাটির তৈরি কোন পুতুল বা নকশার তৈরি কোন জিনিস কানের, মেয়েদের অলংকারের জিনিস সমস্ত নিয়ে সোনাঝুরি হাট টা এখানে বসছে, যা আজ থেকে বহুদিন আগে থেকেই বসছে এবং বোলপুরের নামে বলতে গেলে আমি শান্তিনিকেতনের কিছু বিশেষ জিনিস উল্লেখ করতে চাই যেরকম হচ্ছে ছাতিমতলা, বল্লভপুর, রবীন্দ্র ভবন, এবং উপাসনা গৃহ, ছায়াবীথি park, সুরুলয়া রাজবাড়ী তুমি রায়পুর রাজবাড়ির কথা আমাকে বলতে পারবে? রায়পুর রাজবাড়ির কাছ থেকেই আজকে যে শান্তিনিকেতন আমরা সবাই দেখতে পাচ্ছি কুড়ি একর জমির ওপরে আমাদের বিশাল আকৃতির শান্তিনিকেতন দাঁড়িয়ে আছে এক সময় সে পুরো জায়গাটি ছিল রায়পুর রাজবাড়ির এবং রায়পুর জমিদারদের অধীনে অ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের পিতামহ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই পুরো জায়গাটি এক

দরে কিনে নেন, এবং তিনি শান্তিনিকেতন নামে এক বাড়ি শুরু করে সেই বাড়িকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্য ছিল এক অন্য ধাঁচের পড়াশোনা সৃষ্টি করা। যা তিনি গড়ে তুলতে পেরেছিলেন তার কিছু সহপাঠী বন্ধু-বান্ধবদের নিয়ে আজকে যা শান্তিনিকেতন নামে পরিচিত। রায়পুর রাজবাড়ি বা কুরুল রাজবাড়ী সবই বোলপুরের অধীনে বোলপুর পৌরসভার অধীনে এবং শান্তিনিকেতন থেকে খুবই কাছে সেগুলি। তো শান্তিনিকেতনে তুমি ভ্রমণ করতে গেছো কোনদিন? বহুবার আমার বাড়ি অ্যাঁ বীরভূমেই, আর বীরভূমের সদর শহর সিউড়ি থেকে শান্তিনিকেতনের দূরত্ব হচ্ছে পইত্রিস কিলোমিটার।

সবটা নিয়েই এক রোমাঞ্চকর পরিবেশ বলা যেতে পারে। আচ্ছা আমি উল্লেখ্য বিষয় এটা আনতে চাই যে শান্তিনিকেতনে আমার শোনা একটা বিশাল বড় মেলা হয়। তুমি সেটা নিয়ে আমাকে কিছু বলতে পারবে? হ্যাঁ শান্তিনিকেতনে মেলা বলতে পৌষ মেলা নামে ওই মেলা বিখ্যাত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তখনকার সময়ে অ্যাঁ শান্তিনিকেতনের পার্শ্ববর্তী পঞ্চাশ টি গ্রাম গ্রামকে নিয়ে এই মেলাটি শুরু করেন যা আজকে বিশ্বের দরবারে খুবই নাম ও খ্যাতি অর্জন করেছে। ওই মেলাতে বাইরে থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে নানান দোকান আসে এবং মেলাটি সাত দিনব্যাপী হয়। তা হয় সাত পৌষ থেকে শুরু করে পরপর সাত দিন ওই মেলা চলে।

মেলা বলতে একটি অ্যাঁ বাণিজ্যিক ক্ষেত্রই কেন কি মেলাতে নানুন নানান দোকানপাট বসে ওই নানান দোকানপাটে প্রচুর মানুষজন আসে এবং তাদের চোখে লাগা জিনিসগুলি কিনে নিয়ে যান। তো মেলা বলতে গেলে একপ্রকার বাণিজ্যিক স্থলই ওই মেলাতে পাটের জিনিস থেকে মাটির জিনিস পাতার তৈরি হাতের প্রচুর কাজ বসে যার যেটি পছন্দ সে সেটি কিনে নিয়ে যান। এবং এই মেলাটি শুধুমাত্র দেশে আবদ্ধ নয় আমাদের ভারতবর্ষে যে আবদ্ধ এই মেলার খাতি সেটা নয় ভারতবর্ষের বাইরে বলতে গেলে বা বাংলাদেশে মেলা বহু জনপ্রিয়। তোমার এরকম কোন বিষয় আছে যেটা তুমি উল্লেখ্যে আনতে চাও? বিষয় বলতে কবিগুরু গুরুদেব যে আমাদের দেশের অ্যাঁ জাতীয় সংগীত লিখে গেছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওনাকে নিয়ে যাই বলি হয়তো আমার কমই বলা হবে। আগে গুরুদেবের তো প্রাধান্য অপরিশিল। গুরুদেব সত্যিই বিশ্বের দরবারে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে দাঁড় করিয়েছেন। এবং আমাদের পরম সৌভাগ্য, যে উনি শান্তিনিকেতনে এসে অনেকটা সময় কাটিয়েছেন যার পক্ষে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় তথা জায়গাটাও আজকে বিশ্বের দরবারে খুব খ্যাতি অর্জন করেছে।

এবং আমি নতুন যে জিনিসটা উল্লেখ্যে আনতে চাই সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এবংমুখ্যমন্ত্রীর যৌথ ব্যবস্থা নায় শান্তিনিকেতনে নাকি একটি ব্যবসা-বাণিজ্যিক মেলাও তৈরি হয়েছে। হ্যাঁ শান্তিনিকেতনে ব্যবসা-বাণিজ্যিক মেলা বলা ভুল হবে আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি শান্তিনিকেতন নিয়ে অনেকটাই sirious তিনি এই বিশ্ববিদ্যালয়কে অনেকটাই গুরুত্ব দেন। যেহেতু এটা একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রথমে তো এটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছিল না এটি রবীন্দ্রনাথের অ্যাঁ অধীনে তৈরি হয়েছিল আস্তে আস্তে সময়ের সাথে সাথে এটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এবং তাছাড়া বলতে গেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটার জন্য অনেক কিছু উন্নয়নমূলক পরিকাঠামো করেছেন যেমন বোলপুর পৌরসভার কিছু রাস্তা তারপর সোনাঝুরি হাটকে আরো বড় করে তুলে ধরা। তাছাড়া আর সোনাঝুরি হাটে কিছু সুলভ শৌচালয়ের ব্যবস্থা করে দিয়েছেন তাছাড়া বলতে গেলে কোপাই নদীর ধারে যে রাস্তাটি অনেকদিন ধরে মানুষের আবদার ছিল সে রাস্তাটি তিনি তৈরি করে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিলে শান্তিনিকেতন কে উন্ন্ত করার প্রচেষ্টায় অনবরত লেগে আছেন আরো উল্লেখ্যে আমি আনতে চাই যে শান্তিনিকেতনে আমি শুনেছি বাউল সংগীত খুব জনপ্রিয় বাউল সংগীত বলতে গেলে বীরভূমের প্রত্যেকটি আনাচে কানাচে বাউল সংগীতের প্রভাব প্রচন্ড জনপ্রিয়। অ্যাঁ কোন কোন জায়গায় সেটি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোন কোন জায়গায় সেটি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে পারেনি। তবে শান্তিনিকেতনে যেহেতু প্রথম থেকেই বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত তাই ওখানকার বাউল সংগীত টাও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে। শান্তিনিকেতনে বাউল চর্চা প্রচন্ড হারে হয় আর শুধুমাত্র শান্তিনিকেতনে নয় বীরভূমের প্রত্যেকটি জায়গাতেই বাউল চর্চা প্রচন্ডভাবেই হয়। তো বাউল বলতে আমরা কি বুঝি? বাউল বলতে আমরা বুঝি বাউল কিন্তু কোন সাম্প্রদায়িক নয় বাউল কোন সম্প অ্যাঁ ধর্মের নয় বাউল সর্ব ধর্মের এবং যেকোনো ধর্মের মানুষই বাউল গান শুনতে পারে বাউল সবার জন্য বাউল গানের কোন অ্যাঁ না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না জৈন কোন এক সম্প্রদায় বাউল নয় বাউল সবার জন্য সমান। আমি শুনেছি বাউল হিন্দু এবং মুসলমান এবং সমজ জাতির মতই বাউল ও একজন জাতি প্রথাই যারা বাউল হন তারা নাকি নিজের নামের পরবর্তী অংশে বাউল ই লাগান। হ্যাঁ বলতে গেলে বাউল সব সবার জন্যই বাউল একটা কোন ধর্ম নয় বাউল একটা মানুষের অন্তর থেকে বেরিয়ে আসা এক গান যে গানগুলি আমরা যে কথাগুলি আমরা প্রতিনিয়ত মুখে বলি সেই কথাগুলোকেই

তোমার চেনাজানা কোন বাউল সংগীত বলতে গেলে আমাদের এখানে চেনা জানা বলতে গেলে অ্যাঁ প্রচুর বাউলই আছেন সেরকম তো নাম করে বিখ্যাত কেউ নয় তবে আমাদের এখানে সবাই জনপ্রিয়। এবং বিশ্বভারতী ছেড়েও আমি শুনেছি, শান্তিনিকেতনে আলাদা আলাদা নতুন অনেক বিশ্ববিদ্যালয় ও তৈরি হচ্ছে। হ্যাঁ বিশ্বভারতী ছেড়ে ও শান্তিনিকেতনের বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অ্যাঁ বিশ্ব বিশ্ব বাংলা বাজার বলে একটি বাজার ক্ষুদ্র বাজার বলে তৈরি হয়েছে যেখানে সমস্ত কুটির শিল্পগুলিকে এক ছাদের নিচে এনে সেগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরা হচ্ছে। এবং একটি বিশ্ব অ্যাঁ বিশ্ববিদ্যালয় ও এখানে তৈরি হচ্ছে সেটি বিশাল বড় এবং খুব নামকরা আশা করি আগামী দিনে হয়ে দাঁড়াবে। তো এটি করার কারণ? এটি করার কারণ বলতে গেলে যায় অ্যাঁ আমাদের বিশ্বভারতী শান্তিনিকেতন তো অনেকটাই অ্যাঁ বিশ্বের দরবারে তুলে ধরা হয়েছে এবং বীরভূমকে আরো নতুন করে সাজাতে এবং বীরভূমকে আরও বিশ্বের দরবারে তুলে ধরতে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই প্রচেষ্টা। তবে শান্তিনিকেতনের আরো অনেক কথা, আমি নজরে আনতে চাই যেরকম কলকাতা থেকে বহু মানুষ নিজেদের সাময়িক জীবন যাপনের ছুটি কাটানোর জন্য কিছু সপ্তাহে কিছু বারে শান্তিনিকেতন এসে তারা বসবাস করেন এবং যথারীতি সোমবার তাদের নিজেদের কর্মসংস্থানে ফিরে যায় এটা নিয়ে কিছু কথা শান্তিনিকেতন বলতে শান্তিনিকেতন নাম থেকেই প্রথমেই আমরা বুঝতে পারি শান্তি, শান্তিনিকেতনের নামে প্রথমে যে word টা আছে শান্তি শব্দটা, ওই শান্তি থেকেই শান্তিনিকেতন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তো খুব

শান্তিনিকেতন একটা বাড়ি কে কেন্দ্র করে আজকে বিশাল শান্তিনিকেতন প্রতিষ্ঠিত। এবং আমি নজরে আনতে চাই উপাসনা গৃহর কথাও উপাসনা গৃহ উপাসনা গৃহ হচ্ছে ব্রহ্মচর্যের একটি মন্দির। মন্দির বলতে আমরা মানি যেখানে ভগবান থাকে বা ঠাকুর থাকে আমরা অ্যাঁ বীরভূম বাসি তথা শান্তিনিকেতন বাসি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কে ভগবানের চোখেই দেখি আর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বা তার পরিবার তার পরিবার তো কখনোই মূর্তিপূজায় বিশ্বাসী ছিলেন না তারা অ্যাঁ ওনারা ব্রহ্মচর্যায় বিশ্বাসী। তো সেখান থেকেই আজকে এই উপাসনা গৃহের তুলে ধরা এবং উপাসনা গৃহকে বিশ্বের দরবারে তুলে ধরা যেখানে প্রত্যেকটি সময় এবং মন্দির ওখানে সংগীত ভবনের ছাত্র-ছাত্রীরা সবাই

এবং আরও জিনিস আমি বলতে চাই যেরকম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি অংশ হল কলাভবন, কলাভবন নামে নামে কিছু জিনিস আমি একটু শুনতে চাই কলা ভবনের নাম বলতে গেলেই প্রথমে যার নাম মুখে আসে তিনি হচ্ছে রামকিঙ্কর বেইজ। মহাশয় রামকিঙ্কর বেইজ মহাশয় হচ্ছেন একজন বিশিষ্ট চিৎ চিত্রকলা শিল্পী তিনি অ্যাঁ তার হাতের কাজ এতটাই নিখুত ছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তিনি অনেকের মূর্তি অনেক এ artartistic জিনিস উনি তৈরি করেছেন এগুলি না বললেই নয় রামকিঙ্কন বেশ মহাশয় অধীনে অনেক ছাত্র-ছাত্রী বিশ্বভারতী থেকে আজকে বেরিয়ে গেছেন ওনারা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত বলা হোক Hello আপু কেমন আছ? হ্যাঁ আমি ভালো আছি। লাইদা, তুমি কেমন আছ? আমিও ভালো আছি। তবে তুমি তো জানো আমার পড়ালেখা প্রায় শেষের দিকে, একটু দুশ্চিন্তার মধ্যে আছি। যে এর পরে কি করব। আহ এই কারণে তোমাকে আসলে phone দেয়া তো তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো। দুশ্চিন্তা করার কোনো কারন নাই । আহ তুমি হচ্ছে আমি জানি তুমি খুব ভালো student তুমি আর একটু যদি হচ্ছে focus করো বেশ তাহলে হচ্ছে, বেশ ভালো করবে তোমার এখন হচ্ছে, কোন semester চলছে। শেষ, আমার এখন না, একেবারে শেষ না আমার এখন হচ্ছে আহ last semester চলছে। এটার পরে আসলে আমাকে intrun করতে হবে অথবা কোনো project জমা দিতে হবে তারপর আরকি আমার আহ সেটার ওপর ভিত্তি করে আমাকে একটা viva র সম্মুখীন হতে হবে তারপর আমাকে

তাহলে তুমি একটা কাজ করতে পারো, এই পাশাপাশি নু তো চলবেই basic মানে একটা চাকরি পাওয়ার জন্য, বলছি আহ এই জিনিস গুলো থাকতেই হবে। একটা ভালো মানে, তুমি তোমার প্রথমেই চেষ্টা করবা, যেন result টা ঠিকঠাক থাকে। তুমি যেটা জানো, যেমন আছে জানি ভালো আছে। তো তেমনি থাকে এটা যেন হচ্ছে কোনো কারণে মানে এটাতে কোনো প্রভাব না পরে এরপর তুমি এর পাশাপাশি এখন থেকেই হচ্ছে এখন ভালো cv তৈরী করা শুরু করো এখন বিভিন্ন জায়গায়, এই cv গুলো drop করো। আর হচ্ছে regular হম মানে হচ্ছে, একটু খোঁজ খবর রাখা শুরু করো যে কোথায় কোথায় মানে circular আসছে। বা কি করা যায়। বা পত্রিকা গুলো regular হচ্ছে তুমি পড়তে পারো। আহ হ্যাঁ এটা আমি আসলে চিন্তা করছিলাম যে এখন থেকে শুরু করব কিছুটা। তবে তানজিল আপু জানো, আমি শুরু করেছিলাম, আমার একদম যখন পড়ালেখার শুরু হয়। আমার যখন first semester থাকবে তখন আরকি আমি আমার cv আসলে তৈরী করা শুরু করি। তো সেখানে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা তা খুবই ভালো ব্যাপার

বুঝতে পেরেছি যে আমি যখন আমার academy পড়াশুনা গুলো করছিলাম তখন আমার কিছু কিছু যে নতুন নতুন আহ কি বলব নতুন নতুন যে আমি skil গুলো অর্জন করেছি। আহ সে দক্ষতা গুলো আসলে আমার cv টাকে আরো ভারী করে তুলেছে।

আচ্ছা তোমার কি কোনো course করা আছে? মানে এর পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে তোমার হচ্ছে কিছু course করা থাকলে, যেমন computer এর course বা হচ্ছে তুমি যে sector যেতে চাও সেই related কোনো course করা থাকলে তোমার,

আর সেহেতু computer এর আলাদা কোনো course করা নেই তবে তুমি কি আমাকে বলতে পার, এরকম কি একেবারে computer এর খুঁটিনাটি বিষয় নিয়েও, আসলে আহ course গুলো করতে হবে কি না। এ ব্যাপারে কি তুমি আমাকে উম জানাতে পারবে। যেহেতু তোমার basic এটা আছে আমার মনে হয় এ বিষয়ে হচ্ছে আর ডবল করে হচ্ছে, course করার দরকার নেই। কিন্তু তুমি হচ্ছে একটা কাজ করবে যে english language এ একটু হচ্ছে বেশি focus করবা। যাতে তোমার হচ্ছে communication টা খুব ভালো হয় মানে। চাকরির ক্ষেত্রে দেখা যায় যার communication এর skill টা ভালো তার চাকরি পেতে হচ্ছে। আহ বেশ সুবিধা হয় এক্ষেত্রে একটু হচ্ছে উম জোড়ালো পদক্ষেপ নিবা, তুমি একটা কাজ করবা। এখন থেকে মানে যখন বাইরে যাবা তোমার বন্ধুদের সাথে আড্ডা দিবা এই মানে এই ইংরেজিতেই কথা বলার চেষ্টা করবা। তাহলে তোমার হচ্ছে skill ও আসবে তাড়া তাড়ি হচ্ছে develop করবে। আহ এটা ভালো বলেছ। তবে তুমি তো জানোই আমি আসলে মানুষের সাথে খুব একটা কথা বলতে সাচ্ছন্দ বোধ করি না। আমি কিছুটা অন্তর্মুখী স্বভাবের যার জন্যই হয়েছে কি আমি

এই যে তুমি যে বলেছিলে যে যোগাযোগের আহ সমন্বয় টা। সেটা না আমার কিছুটাও হলেও অন্যদের তুলনায় কম আছে। তো এই সমস্যা থেকে কি ভাবে আসলে পরিত্রান পেতে পারি। আহ বন্ধু বান্ধবীর সাথে কথা বলতে বলেছ। ঠিক আছে তবে আসলে না আমি বুঝতে পারিনা যে কি নিয়ে কথা বলব। কারো সাথে আহ যেহেতু আমি তুমি তো জানোই যে আমি একটু চাপা স্বভাবের। খুব একটা কথা কথা বলতে আসলে, স্বাচ্ছন্দ বোধ করিনা, যোগাযোগ টা আসলে খুবই গুরুত্বপূর্ণ তা তুমি একটা যখন মানে viva উম মানে যখন face করবা। তখন দেখবা যে হচ্ছে ওরা তোমার দেখবে যে তোমার মানে communication skill টা ওরা কিন্তু বেশি দেখে যে, তোমার যোগাযোগের সক্ষমতা টা কেমন তো এটা আসলে বাড়াতে হবে তুমি একটা কাজ করতে পারো। তোমার যদি বন্ধু বান্ধব দের সাথে কথা বলতে একান্তই লজ্জাই লাগে তখন তুমি করতে পারো কি। বাসায় একটা আয়না হম সেট করবা, আয়নার সামনে দাঁড়িয়ে দরকার হলে নিজের সাথে কথা বলবা। আর নিজের সাথে কথা বলতেও যদি তোমার খারাপ লাগে তাহলে তুমি একটা কাজ করবা রবীন্দ্রনাথ বা নজরুল বা তোমার পছন্দ যেকোন কবির বাসা থেকে একটা বই নেবা, নিয়ে জোরে জোরে নিজে নিজে উচারণ করে পড়বা তাহলে দেখবে তোমার মুখের জড়তা কেটে যাবে। বা তুমি আমাকে বেশ ভালো উপদেশ দিয়েছ, কারণ অন্যদের সাথে কথা বলতে গেলে নানান দুশ্চিন্তা এসে হাজির হয় আমার মাথায়, তারা কি ভাবল আমি কি বলে ফেললাম। এসব বিষয় গুলো। তবে এরকম থাকলে কিন্তু তুমি যোগাযোগ টা বাড়াতে পানবারা, পাঁচটা লোকে কি ভাবে এর ভেবে আমাদের হচ্ছে আসলে চুপ করে থাকা চলবে না তোমার। কিন্তু ওর সামনে যেতে হবে। মানে মানুষের সাথে মানুষের মানে কথা বলার মধ্যে দিয়ে যেই হচ্ছে এই যে দক্ষতা টা তুমি যোগাযোগের যে দক্ষতা অর্জন করবা সেটা আসলে ওটা তো কাজ হয় কিন্তু অতটা ফলপ্রসূ না।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 যদি আমি, তুমি একটা কাজ করতে পারো, আন্টির সাথে কথা বলতে পারো, তোমার মায়ের সাথে কথা বলতে পারো। সেখানে তো আর এত তোমার রাগ ঢাগ বা কি মনে করবে এইটাই তো এর হচ্ছে ব্যাপার নেই । তো এভাবে তুমি তোমার হচ্ছে যোগাযোগ এর দক্ষতাটা বাড়াতে পারো আহ হ্যাঁ সেটা অবশ্য বলেছ তবে, তুমি তো জানোই মা সারাদিন ব্যাস্তই থাকেন, কত কাজ করতে হয় মা কি আমাকে তেমন ভাবে সময় দিতে পারবেন। তবে হ্যাঁ, এটাই আমার যেহেতু সমস্যা আমার নিজে থেকেই চেষ্টা করতে হবে, যে কি ভাবে বিষয় গুলো কে আমি আরো সহজ করতে পারি নিজের জন্য হয়ত বা আহ দেখা গেল যে, বন্ধু বান্ধব দের সাথেই এখন লজ্জা কাটিয়ে, কথা বলতে হবে।

লেখার চেষ্টা করবা। সেটা বাংলা দুই পেজ হোক বা ইংরেজি দুই পেজ হোক এটা লেখার চেষ্টা করবা। এটা করলে তোমার হচ্ছে মানে চাকরির ক্ষেত্রে যখন তুমি পরীক্ষা মানে উম দিতে বসবা। তখন দেখবে তোমার হাত অনেক হচ্ছে হাতের গতি অনেক বৃদ্ধি পেয়েছে। তুমি খুব ভালো করছ পরীক্ষায়। বাঃ এটা তো বেশ চমৎকার বলেছ। আমি আহ এভাবে চিন্তা করিনি যে, হাতের লেখা যদি আমি বার বার বার বার বার করে আহ কি বলে, চর্চা করতে থাকি তাহলে একসময় সেটা সহজ হয়ে যাবে। সেটা স্কুল কলেজে হয়ত বা করতে করতে হয়ে গিয়েছিল কিন্তু এখন তো অনেক মানে অনেক বছর এত পরিমানে লেখা আসলে হয় না।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 এটা আমার মাথায় ছিল না। ধন্যবাদ তোমাকে আমাকে এ বিষয়টা মনে করিয়ে দেওয়ার জন্য। বেশি করে, ভালো বুজতে পারি আমি তোমাকে সমসাময়িক কোনো ব্যাপার নিয়ে তোমার নিজস্ব চিন্তা ভাবনা। একে হচ্ছে একত্রিত করে লিখতে বলছি। তাহলে হবে কি মানে তুমি যখন একটা চাকরির ক্ষেত্রে যাবা ওরা তোমাকে মানে এমন একটা ব্যাপার দেবে যে তোমার তৎক্ষণাৎ কিছু একটা লিখতে হল সমসাময়িক বিষয়ের উপর। তুমি যদি এই type এর মানে সাথে সাথে চিন্তা করে কিছু লিখে ফেলার দক্ষতাটা অর্জন করে ফেল। সেটা তোমার চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা দেবে। আমরা তো হাতের speed তো বাড়ে। আমরা তো ছোট বেলা থেকেই পড়া লেখা করে আসছি। আমি তোমাকে বলেছি যে, আমাদের অনেক বেশি হচ্ছে মানে প্রতিযোগিতা মূলক। আচ্ছা দ্রুত চিন্তা করার ব্যাপার টা তুমি বুজেছ তাই তো। হ্যাঁ হ্যাঁ দ্রুত চিন্তা করে সেটা কে প্রকাশ করার একটা চেষ্টা হয়। সুন্দর করে প্রকাশ করাকে যে যত সাবলীল যত সুন্দর করে প্রকাশ করতে পারবে, সে তত বেশি দক্ষ। বাঃ তাহলে এখন থেকেই এ বিষয়টা নিয়ে আসলে চ ~চর্চা করা উচিত আমার মনে হয় কারণ এটাই মোক্ষম সময়, আমার জন্য। কারণ দেখা গেছে যে, হ্যাঁ হ্যাঁ এখনই হচ্ছে তোমার জন্য মোক্ষম সময়। এখন থেকে যদি শুরু না করি তাহলে আমাকে একবারে আহ পড়াশোনা শেষ করে আমি পরের দিন কি করব। এটা নিয়ে আসলে বসে থাকতে হবে না বা এই এই হ্যাঁ একটা গ্লানির মধ্য দিয়ে যেতে হবে না আমাকে উম আসলে মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময় হচ্ছে পড়ালেখা শেষ করার পর যে সময় টা মানুষ পার করে সেটা কারো কারো ক্ষেত্রে হয় সফলতা খুব কাছাকাছি মানে খুব কাছেই ধরা দেয়। কিন্তু কারোর দীর্ঘ পথ হেঁটে যেতে হয়। আমি আমার আমার এমন অনেক বন্ধুদের দেখেছি যারা পড়াশোনা শেষ করার পরেই হ্যাঁ তাদের পছন্দ মতো চাকরি পেয়ে গেসে। কিন্তু আবার কয়েক জন কে দেখেছি যে কয়েক বছর তাদের অপেক্ষা করতে হয়েছে। যদি তোমার কেমন হয়, আমি চাই না তোমাকে অপেক্ষা করতে হোক। বা যদি করতে হয় তাহলে মানে হতাশার কিছু নেই। লেগে থাকলে হবেই হ্যাঁ সেটা আমিও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 চাকরির প্রস্তুতি গ্রহণ করেছ। সেই বিষয় গুলি সত্যিই আমার জন্য, বেশ অনু~অনুপ্রেরন অনুপ্রেরনা দায়ক ছিল। হ্যাঁ হ্যাঁ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 এখন হচ্ছে ভয় কাজ করে। যে এরপর আমি কি করব এর পর আমি কি করব। তবে তোমার সাথে কথা বলে আমার মানে দুশ্চিন্তা টার ভার কিছুটা হলেও কমছে মনে হচ্ছে। কারন হল ধন্যবাদ তোমাকে। তোমাকেও ধন্যবাদ। কারণ আমি কখনই চিন্তা করিনি যে তোমাকে ফোন দিয়ে কথা বললে আমার আসলে এতটা,

কি বলব, ভার মুক্ত মনে হবে। তবে আর একটা বিষয় যেটা তুমি খুব বলেছ যে এই চর্চা করার ব্যাপারটা চিন্তা করার ব্যাপারটা। এটা না আসলে আমি আগে কখনো আগে কখনো ভেবে দেখিনি। যে আমি যদি প্রতিদিন একটু একটু করে হলেও বিষয় গুলো কে আহ এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু দিন। হ্যাঁ চিন্তা গুলোকে আসলে একত্রিত করে আর কি। হ্যাঁ চিন্তা গুলোকে যদি একটু একটু করে একত্রিত করে। আমি পরবর্তীতে যে দেখি দেখব যে বেশ অনেক খানি, এগোনো হয়েছে তাই তো এটা তুমিও তোমার সময় করেছিলে, তুমি তো পরেই করছিলে হচ্ছে অল্প অল্প এখন থেকেই যদি চাকরির জন্য অল্প অল্প করে প্রস্তুতি নিতে শুরু করো। তাহলে দেখবে যে তোমার যখন পড়া লেখা শেষ হলো তখন হচ্ছে অনেক দূর তুমি হচ্ছে এই ব্যাপারটা তোমার সাথে সাথে অনেক দূর এগিয়ে চলেছে হ্যাঁ সেটা তো অবশ্যই। আর অবশ্যই। নিজের subject এর প্রতি অনেকের ব্যাপার হয়ে যায় কি। আমাদের দেশে প্রেক্ষাপটে মানুষ নিজের পড়ালেখা ছেড়ে, শুধুই চাকরি করার জন্য ছুটে বেড়াচ্ছে। এটা এখন করতে গেলে,

তখন তোমার ওই নিজের subject এর ব্যাপারে basic knowledge না থাকে, তাহলে সেটা কিন্তু খুবই মানে টাফ মনজনক একটা পরিস্থি ব্যাপার। এবং তখন job পাওয়াও খুব কঠিন হয়ে যাবে। নিজের subject এর প্রতি হচ্ছে খুব বেশি হচ্ছে গুরুতর করতে হবে হ্যাঁ এটা অবশ্য ঠিক বলেছ। কারন দেখা যায় যে অনেকেই আমি এমনও শুনেছি আমাদের বড়ো যারা আছেন, তারা শুরু থেকেই শুধু চাকরি প্রস্তুতি গ্রহণ করছেন। আহ তারা শুধু সাধারণ জ্ঞান পরিয়ে যাচ্ছেন। বছরের পর বছর শুধু।, অংক গুলো করেই যাচ্ছেন। তবে নিজের~নিজের যে বিষয়টা নিয়ে তিনি পড়াশোনা করছেন সেখানে,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

সেটা আমি আহ বেশ আনন্দের সাথে উপভোগ করেছি এবং চেষ্টা করেছি প্রতিটা বিষয়। যতটুকু আমার কাছে এসেছে আমি সেগুলো কে আহ নিজের মধ্যে ধারণ ক~করেছি। হ্যাঁ হ্যাঁ আমি, এটা খুবই ভালো ব্যাপার।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

কিছুটা, হ্যাঁ হ্যাঁ না না তোমার ভালো হবে। তুমি ঠিকঠাক ভাবে এগিয়ে যাও। তোমার প্রতি অনেক অনেক শুভকামনা থাকল। তুমি ভালো থেকো। হ্যাঁ অবশ্যই তোমার,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

আর যোগাযোগ করার চেষ্টা করবে এবং আরো অনেক কিছু জানার আছে। নিশ্চই আছে সেগুলোও জানবো, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে আর আমি থালে আসি আর একদিন কথা হবে। হাল হাফেজ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 ওয়ালাইকুম আসসালাম, আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছেন আপনি? হ্যাঁ আহমদুল্লাহ, ভালো আছি তুমি কেমন আছো?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

আচ্ছা আমিও শুনেছি যে কোরিয়ান series গুলো অনেক সুন্দর হয়, অনেক মানে রোমহর্ষক বা হচ্ছে দেখার জন্য খুব একটা আগ্রহ থাকে, কিন্তু আমার আসলে দেখা হয়নি,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 অবশ্যই series গুলো খুবই খারাপ, খুবই খারাপ মানে খুবই খারাপ, কারণ একবার যদি একটা series দেখা শুরু হয়, তখন না এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ, এটা দেখতেই থাকতে হয়, দেখতেই থাকতে হয়, দেখতেই থাকতে হয়, আর কোন কিছুই ভালো লাগেনা। প্রচুর মানে সময় নিয়ে ফেলে, হ্যাঁ সময় নিয়ে ফেলে মানে it is really at the same সবকিছু আছে এটাতে এমন নাই কিছু নাই যেমন মজা আছে তেমন education আছে তেমন হচ্ছে গিয়ে thriller আছে horror আছে. সব কিছু আছে এটার মধ্যে full fact একটা series এর মধ্যে প্রত্যেকটা series এ আমি যতগুলা দেখছি, আমি recenty Ghost doctor বলে একটা series আছে Netflix এ সেই series টা দেখেছি। আমার হচ্ছে।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 পরে দেখি যে actually ভূত প্রেতেরই কথা একটা doctor সে coma তে চলে যায়। doctor টা হচ্ছে best surjent সে coma তে চলে যায়, coma তে চলে যাওয়ার পরে সে তার শরীর থেকে বের হয়ে আসে, বের হয়ে আসে কিন্তু মানে চলে যেতে পারেনা যেহেতু coma তে আছে সে এখন কি করে কি ভাবে help করবে একটা first year student এর ভিতরে সে মানে বাংলা ভাষী বলে ভর করে ভর করে সে এক একেকটা surjery করে even প্রত্যেকটা surjery করার আগে কি কি surjery করেছে না করছে কোথায় কি সমস্যা হচ্ছে each and every details ওরা insight এ দিয়ে দেয় আমার কাছে এত ভালো লেগেছে। যে যেমন একটা bonding দেখাচ্ছে friendshipness দেখাচ্ছে তাতে doctor ই একজন doctor যদি সে কেউ নাও হয় সে ও ওরা যে doctor term গুলো use হচ্ছে সে tarm গুলো ও বলে. its really very interesting আমার মাথা এখনো ঘুর খেইয়া আছে ওই জিনিসটা নিয়ে, ও আচ্ছা তুমি বাংলা serial দেখোনা বা বাংলা হচ্ছে নাটক বা বাংলা cinema কিছু দেখোনো? অবশ্যই সব সময় দেখি আমি তো বাংলা আগে দেখি? আচ্ছা তোমার হচ্ছে বাংলাদেশের কাকে ভালো লাগে সবচেয়ে মানে নাটক যারা করে তাদের মধ্যে, আহ বাংলাদেশে নাটক যারা করে তাদের মধ্যে যদি ছেলে actors দের কথা বলতে হয়. তাহলে undoubtly মিশুভাইকে আমার প্রচুর পছন্দ and মিশু ভাইয়ের